এই ছবিটি একটি রাস্তার ছবি রাস্তা এখানে সাইড -এ বিল্ডিং রয়েছে সামনে একটি গাড়ি রয়েছে তার সামনে একটি লোক নীচু হয়ে কাজ করছে।

এই ছবিতে একটি হোটেল দেখাচ্ছে। যে হোটেল -টির নাম হোটেল গেটওয়ে কর্ণাটকা বলে লেখা আছে।